ঘেরার মতো দেখা যাচ্ছে তার পাশে কতগুলো গাছ রয়েছে। গাছে গাছ থাকলে অনেকরকমের সুবিধা হয় নিঃশাস প্রশ্বাস নেওয়া হয়। তারপরে ওই ভেতরে বাড়িতে --